যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখন একটি স্কুল এর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এবং অনেকগুলি জানলাও দেখতে পাওয়া যাচ্ছে স্কুলে ।

এবং একটি এ.সি. দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশে কিছু গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে এবং গেরুয়া সাদা সবুজ একটি পতাকা ইস --

যে বড়বড় তালগাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং মাঠের মধ্যে কিছুটা --

সবাই কে দেখতে পাচ্ছি। কিছু মানুষকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এবং স্টেজ টি অনেক ভাবে সুন্দর ভাবে সাজানো হয়েছে। একজন মেয়ে।

দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে এবং নিচে দুটি কার্পেট দেখতে পাওয়া যাচ্ছে। একটি সিলিং এ ফ্যান দেখতে পাওয়া যা --

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে একটি স্কুল এর বিল্ডিং দেখতে পাচ্ছি। সামনে একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে একটি নদী দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে কিছু নৌকা চলছে দেখতে পাওয়া যাচ্ছে।

নীল দেখতে পাওয়া যাচ্ছে এবং আশেপাশে অনেক গুলি গাছপালা দেখতে পাওয়া যা --

যেমনটা আমরা দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা। একটি পাঁচিল দেখতে পাওয়া যা চ্ছে এবং আশেপাশে অনেক গাছপালা দেখতে পাওয়া যা --

এবং চারিদিক দিয়ে অনেক কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে।

জ্যাকেট সোয়েটার দেখতে পাচ্ছি। সিলিং এ কিছু সাদা লাইট দেখতে পাচ্ছি। অনেক কাস্টমার এখানে দেখতে পাওয়া যাচ্ছে।

গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে এবং সূর্য দেখতে পাওয়া যাচ্ছে সূর্য উঠছে।

এবং অনেক গাড়ি ও দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে। অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

পাশে একটি পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে লেখা রয়েছে শ্রুদি স্মার্ট একাডেমি । যেখানে ক্লাস ইলেভেন টুয়েলভ ।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে একটি ব্রীজ দেখতে পাওয়া যাচ্ছে।

ব্রীজ টাতে প্রত্যেকটাতে পিলার দেখতে পাওয়া যাচ্ছে। নিচে অনেকটা জল দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশে অনেকগুলি গাছপালা দেখতে পাওয়া যা --

এবং ঠাকুরের মূর্তির মাথার ওপরে সিঁদুর দেওয়া আছে দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে নিচে অনেকটা জল দেখতে পাওয়া যাচ্ছে এবং জলটি অনেক পরিষ্কার এবং নীল দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলি খেজুর গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক বাইক সাইকেল দাঁড়িয়ে আছে. দেখতে পাওয়া --

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে অনেকগুলি গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং।

বাইক দাঁড়িয়ে আছে এবং অনেক বাইক টির মধ্যে অনেক নোংরা জমে গেছে দেখতে পাওয়া যাচ্ছে।

ফুলের টব দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। একটা হোটেল এর ভেতরের দৃশ্য আমরা দেখতে পা --

যেখানে কিছু টেবিল চেয়ার দেখতে পাচ্ছি পর সাজানো আছে। এবং চেয়ার গুলি প্রত্যেকটি হোয়াইট কালার এর। সিলিং -এ কিছু লাইট এবং ফ্যান দেখতে পাওয়া --

কিছু ফুলের টব দেখতে পাওয়া যাচ্ছে এখানে। মশারি ঢাক দেখতে দে পাওয়া যা --

যেখানে অনেক বই রয়েছে এবং প্রত্যেকটি বই রেকে সাজানো রয়েছে এবং এখানে অনেক রকমের বই পাওয়া যায়।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে একটি রেল স্টেশন এর দৃশ্য আমরা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অনেকগুলি রিক --

অনেকটা পুরোনো দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশে অনেকগুলি গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে। একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। তার আশেপাশে কিছু বাড়ি এবং কিছু ইলেকট্রিক পোল দেখতে পাওয়া যাচ্ --

এবং প্যান্ডেল টি অনেক সুন্দর ভাবে কাজ করা রয়েছে।

টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে অনেক ঘর বাড়ি দেখতে পাওয়া যা --